আ বেঞ্চ -ই রাখা আছে এক দুটি বেঞ্চ -ইর ওপর অনেক মেয়েরা সারি দিয়ে দাঁ সারি সারি করে দাঁড়িয়ে তারা--

এখানে আমরা একটি জলাশয় দেখতে পাচ্ছি এবং জলাশয়ের পাশে একটি রাস্তাও দেখতে পা--

এখানে একটি পেট্রোল পাম্প আমরা দেখতে পাচ্ছি পাম্প এ একটি বাইক দাঁড় করানো আছে।

দাঁড়িয়ে আছে তেল ভরার জন্য এবং পাম্প -এর ভেতরে দু তিনটে ছেলেকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি যারা--

থেকে উপরে নানা চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছ--

এবং সামনেই কাঁচ দিয়ে ঘেরা আছে।

আ এবং আ সামনেই ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি মাঠের হুম মধ্যে একটি আমগাছ দেখা যাচ্ছে।